বেশিরভাগ ইলেকট্রনিক জিনিস কালো কালারের যেগুলি কিনা সি_পি_ইউ ।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে যেটি কি না হলুদ সাদা।

এবং পাতাগুলি সবুজ আকাশে সাদা সাদা হালকা মেঘ রয়েছে।

আওয়ার সার্ভিসেস হোস্টেল লন্ড্রি গেস্ট লন্ড্রি ।

এখানে একটি খাট দেখা যাচ্ছে এবং--

পাহাড়গুলির মধ্যে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে।

এবং রাস্তার মদ্যে বড় একটা--

এখানে একটা ওয়াটার প্যালেস দেখা যাচ্ছে যেটা কিনা মিনিয়েচার ।

উম এখানে তাদের হচ্ছে।

ধরনের কোল্ড ড্রিংকস এবং দুইজন মানুষ দেখা যাচ্ছে।

এবং স্কুল বিল্ডিংটা সাদা রঙে রাঙানো।

এখানে একটি গণেশ মূর্তি রয়েছে যেটা কিনা--

একটি মানুষ হেঁটে যাচ্ছে যেটা কিনা জিন্স পরা এবং শার্ট পরা।

এবং একটি রোড দেখা যাচ্ছে যেখানে অটো স্কুটি এবং সেটাতে করে মানুষ যাচ্ছে।

এখানে একটি ফ্যাক্টরির ছবি দেখা যাচ্ছে যেখানে অনেকগুলি মানুষ--

সাইনবোর্ড রয়েছে এবং গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড রয়েছে বিল্ডিংটিতে একটি এ_সি লাগানো রয়েছে।